সে কোন কিছু একটা লক্ষ্য করছেন এবং কম্পিউটার -এর পাশে আরো একটা কম্পিউটার রয়েছে এবং বড় বড় কারেন্ট ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে।

এটি মরন কুয়া আমরা যেটা বলি এখানে গাড়ি রা গোল ভাবে ঘোরে ।